একটি বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছে। কিছু বাইক দাঁড়িয়ে আছে। একটি ছেলে ব্যাগ হাতে করে নিয়ে যাচ্ছে।

উম তার নিচে লেখা আছে সোনা বন্দক রাখা হয়।

এবং একটি আলো জ্বলতিছে এবং তিনটা জানলা দেখা যাচ্ছে।

এখানে অনেক কিছু খাওয়ার জিনিস ব্রাশ চিপস উম জুস্ ।

এবং বাইরে অনেক বাইক সাইকেল দাঁড়িয়ে রয়েছে এবং একটি বাইকের ওপর একটি লোক বসে আছে।

এবং ওপরে কিছু একটা বড় ব্রীজ -এর মতো রয়েছে কিন্তু ঠিক বোঝা যাচ্ছে না ।

বাগান এর মধ্যে বড় বাড়ি রয়েছে এবং বাড়িটা নতুন স্টাইল এর পেছনে একটি --

ফুলের গাছ রয়েছে ফুলটা হলুদ রঙের এবং সাইড এ অনেক গাছপালা।

এবং ফুলের গাছ রয়েছে এবং বাড়িটি-ই প্রায় তিনতলা এবং ওপরে অনেক লোকজন দাঁড়িয়ে আছে।

এখানে দেখা যাচ্ছে একটা নদী নদীটার জল প্রায় শুকিয়ে এসছে। নদীতে মাটি --

গা উ ছোট ছোট ঘাস দেখা যাচ্ছে এবং দূরে দেখা যাচ্ছে একটি বড় ব্রীজ যাতায়াত করার জন্য।

অনেক মেয়ে বসে ছেলে মেয়ে বসে আছে এবং একটি--